শপিংমলের গেট এর সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে এটা একটা চারতলা শপিংমল।

এখানে আমরা একটি অনুষ্ঠানে রিহার্সাল দেখতে পাচ্ছি অনেক কলা কুশলী এখানে রিহার্সাল কর--

এটি একটি দুর্গাঠাকুরের ছবি দূর্গা ঠাকুরের মণ্ডপটি অন্তত সুসজ্জিত ভাবে সাজানো হয়ে--

এটি একটি মাঠের ছবি। মাঠের ধরে একটি বসার জন্য বেঞ্চ আছে। বেঞ্চ এর পাস --

গাড়িটি শোরুম এর সামনে দাঁড়িয়ে আছে। সেখানে কিছু মানুষ চলাফেরা করছে।

লন -এর ধরে অনেকগুলি গাছ দেখা যা--

যোগা প্রশিক্ষণ নিচ্ছে একজন ইন্সট্রাক্টার তাদের প্রশিক্ষণ দিচ্ছে।

এটি একটি শপিং মলের ছবি এখানে অনেক জিনিস।

একসঙ্গে পাওয়া যাচ্ছে একজন মানুষ এখানে--

এটি একটি সুফল বাংলা ষ্টল । এখানে--

এটি একটি কাপড়ের দোকান এখানে বিভিন্ন ধরণের।